এই কাঠ মিলে অনেক ধরনের রকমারি গাস কেঁটে রাখা আছে .

এই ঘরে বিভিন্ন কোম্পানির বিস্কুট আচার ফরচুন সোয়াবিনের প্যাকেট ও ডিমের খালি পাতা দেখা যাচ্ছে.

এখানে ঘরটিতে দেখা যাচ্ছে কয়েকজন লোক হেটে চলছে একজনের হাতে একটি ব্যাগ দেখতে পাচ্ছি .

এখানে একটা মসজিদ রয়েছে.

এই পার্ক ময়দানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন জিনিস শোভা পাচ্ছে.

কতকগুলো রিং দেখা যাচ্ছে রঙবেরঙের.

এক সাধক বাবাজির সামনে কেউ বসে আছে অনেকে দাঁড়িয়ে আছে.

পথের পাশেই কয়েকটি সুন্দর গাছ রয়েছে .

নিচের তলায় গেটের সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে.

মাঝখানে একটা মোটা পাকা পিলার দেখা যাচ্ছে.

এর মাঝে পাঁকা করে দ্বিতল বিশিষ্ট নজর মিনার ঘর দেখতে পারছি .

ঘরটি সবুজ ও সাদা রং করা আছে এবং ধাপে ধাপে সিঁড়ি দেখা যাচ্ছে.

এই মাঠের পাশেই একটি বিদ্যালয়ের বারান্দায় অনেক ছাত্র বসে ফুটবল খেলা দেখছে .